মাঝখানে একটা মানুষ জাইছে একটু লাইট এই সোলার লাইট ।

বড় বড় গাছ দেখা হেক লম্বা লম্বা।

কাঁচের সীসা লাগা ওলা এক দুইদিকে দুইটি বড় বড়--

ছাতা আজ দেখায় ছেলেগুলো সব পড়ি পড়ি ব্যাগ সবাই দাড়ায় মাঠে।